এবং জল রাখার পাত্র রয়েছে এবং ফুলদানি ও নানা মূর্তি রকম সুন্দর সুন্দর বানানো হয়েছে খুব সুন্দর সুসজ্জিতভাবে সাজানো হয়েছে দোকানটা খুবই ভালো লাগ--

খুব সুন্দর লাগছে দেখতে এবং সামনে ওই গাছটাকে ঘিরে একটা বসার জায়গাও রয়েছে সেটা সাদা রং করা হয়েছে সেটাই দেখ--

এবং চারিপাশে এ দোকানটা খুব লাইটিং দিয়ে সাজানো হয়েছে সেইজন্য খুব সুন্দর লাগছে দেখতে।

করছে মানে যেটা হয় কি আর কি ঢালাই সেজন্য ঢালাই দেওয়া হচ্ছে আঃ রড -গুলো দিয়ে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে তিনজন মানুষকেও দে--

দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু একটা মানুষের হাতে ব্যান্ডেজও -ও দেখতে পাওয়া যাচ্ছে আর এবং চারিদিকে কাজ করা হচ্ছে সেইজন্য ছড়ানো ছিটানো অনেক কিছু জিনিস রয়েছে।

যেমনটা দেখছি এটা একটা ট্রাক্টর খাটার কারখানা সেটা দেখে মনে হচ্ছে এখানে গাড়ির রকমের কাজ হয় এবং গাড়ির হয়তো উৎপানও করা হয়।

এবং খুব সুন্দর সাজানো সবুজ ও হলুদ কালার করা রয়েছে ট্রাক্টর -গুলো সেটাই দেখা যাচ্ছে খুব ভালো লাগছে।

সামনে রয়েছে আমার একটা গুদাম ঘর যেখানে কোনো জিনিসের সবকিছু রাখা হয়েছে যেমনি একটা এখানে রয়েছে বক--

এবং অনেকরকম নানান রকমের বস্তা রয়েছে এবং বস্তার ভেতরে--

স্কুটি এবং নানা গাড়ি রয়েছে দাঁড় করানো দু চাকা এবং পাশে একটা কনস্ট্রাকশন বিল্ডিং -এর কাজ চলছে সেটাই দেখা যাচ্ছে।

যেমাটা দেখছি এটা একটা বৌদ্ধ টেম্পেল এবং বৌদ্ধ টেম্পেল -এর বাইরেটা খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এবং সামনে রয়েছে--

আর ওপরে রয়েছে খুব সুন্দর সাজানো পায়রা ও নানা রকমের জিনিস আঁকা রয়েছে ওপরে খুব সুন্দর লাগছে দেখতে।

যেমনটা দেখছি এটা হচ্ছে দোকান যেখানে লেডিস -এর নানা রকম জিনিস রয়েছে যেমন এখানে সামনে রয়েছে শীতকালের কাপড়।

পাশেই দোকানটা রয়েছে মাঝখানে এবং দুপাশে ব্যানার দেওয়া রয়েছে খুব সুন্দর লাগছে সেটাই।

সেজন্যই এখানটাও সেইরকম জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়।

যেমনটা দেখছি এটা একটা পুকুর খুব বড় একটা পুকুর এবং চারিপাশটা সবুজ গাছপালায় ভরা খুবই সুন্দর দৃশ্য লাগছে।

যেমনটা দেখছি এটা একটা পাহাড়ের চূড়া থেকে বয়ে আসছে ঝরনা নদীর এবং দুইজন মানুষ সেটাকে খুব উপভোগ করে দেখছেন।

খুবই সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে এবং চারপাশে সবুজ গাছপালায় ভরা রয়েছে সামনে ঝরণাটা খুবই সুন্দর লাগছে।

এবং কোন মানুষ বা কাস্টমার এখানে দেখতে পাওয়া যাচ্ছে না একটা সামনে রয়েছে একটা ছোট দুটো চেয়ার -এর টেবিল -ও।

সময়টা হচ্ছে ঠিক রাতের বেলা এটা হচ্ছে একটা ফাস্টফুড কাউন্টার এবং কাউন্টার -এর মধ্যে সেই রকম কোনো মানুষজনের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে না।

সামনে যেটা দেখতে পারছি এখানে নানা ধরনের দোকানপাট অবস্থিত রয়েছে এবং ভর দুপুরে তোলা এটা দৃশ্য।

তাছাড়া ও অনেক রকমের দোকান রয়েছে দোকানপাটগুলো কিছু কিছু বন্ধ রয়েছে এই অবস্থায়।

সামনে যেটা দেখছি এটা একটা কনস্ট্রেকশন এরিয়া কনস্ট্রেকশন এরিয়া -এর মধ্যে মোটামোটা লোহা দিয়ে কিছু একটা বিল্ডিং -এর আকৃতি কিছু বানানো হয়ে--

যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একটা রেল লাইন এবং রেল লাইন -এর এখানটা নাম হচ্ছে নুয়াপাড়া রোড বলে লেখা রয়েছে এবং আ--

কোনো মানুষজনকে সেই রকম দেখতে পাওয়া যাচ্ছে না চারিদিকে লাইটিং গুলো জ্বালানো হয়েছে এবং সন্ধের সময়ই টাইম - টা ঠিক সন্ধ্যে বেলা।

যেমনটা দেখছি এটা একটা ঘরের ভেতরের দৃশ্য এবং ঘরের ভেতরে সামনে রয়েছে অনেকগুলো চেয়ার এবং চেয়ার -এর সামনে রয়েছে এখানে--

যেমনটা দেখতে পাচ্ছি এখানে চারজন মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে এবং বই দোকানের মধ্যে তারা বসে আছেন এবং বই দোকান এটা সেই জন্য এখানে--

অ মেডিকেল -এর বুক রয়েছে এখানে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে।

এটা হচ্ছে টোটো - রি দোকান আর কি সেই টোটো দোকানটির নাম হচ্ছে সৈনিক সাইকেল মার্ট বলে লেখা রয়েছে।

খুব সুন্দর এবং সামনে রয়েছে পাহাড় পাহাড়ের উপরে খুব কুয়াশা রয়েছে ধোঁয়া ধোঁয়া লাগছে খুবই সুন্দর লাগ --

যে সামনে ছোট ছোট বাড়ি ঘর দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে এবং সময়টা ঠিক বিকেলবেলা।

টি_ভি লাগানো রয়েচে এবং এই-এইপাশ ওইপাশে গে-গ্রীল -ও লাগানো রয়েচে সেটাই দেখা যাচ্চে আঃ কোনো মানুষজনকে দেখতে পাওয়া যাচ্ছে না চারিপাশটা খুব লাইটিং দিয়ে সাজানো--

এখানে মানুষজন রয়েছে যারা কোন একটা মেশিন চালানোর ব্যবস্থা করছে এবং খুব সুন্দর লাগছে এখানে তারা কাজ করছেন।

ওই দূরে অনেক গাছপালাও দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে তারজালিগুলো সাজানো ভাবে রাখা হয়েছে।